কি রিকু কি খবর? কেমন আছো? ভালো আছি তো রাকিব তুমি কি করছ? কেমন আছো? হম ভালো আছি তো ওইদিন তো সব জায়গাগুলো সম্পর্কে শেষ করা হয়নি কথা তো আজকে তোমার কাছে সময় থাকলে চলো পরের জায়গা গুলো আর কি কি দেখেছ সেইগুলো নিয়ে কথা বলি

হ্যাঁ আর যেহেতু হোটেলের ব্যবস্থা তুমি ওইখানে নিশ্চয়ই খবর পেয়েছ যে কি করে কি হোটেল করতে হয় তাহলে সেইগুলো জানিয়ে দিও আর হোটেলের কি নাম রয়েছে যদি Phone Number থেকে থাকে তাহলে সেটাও একটু বলে দিও তাহলে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ তুমি ওইসব নিয়ে চাপ নিওনা আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে তোমার জন্যে Book করে দেবো তোমরা শুধু কতজন যাচ্ছ কতদিনের tour কদিন থাকবে তো এইটা আমাকে বলে দিও তোমাকে number দিয়ে দেবো তুমি direct ওর সাথে কথা বলে নেবে ওখানে গিয়ে থাকতে পারবে এবং ওদের যে guide আছে করে দেবো particular আমরা যে guide টা নিয়েছিলাম ওই guide টা খুব ভালো ওর ব্যবহার খুব ভালো এবং আমার সাথে সারাক্ষণ ছিল তো তো যেই চার পাঁচ দিন ছিলাম তো ওর সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে গেছে তো ওর number আমি তোমাকে দিয়ে দেবো তুমি কথা বলে নেবে সুন্দরই হবে হ্যাঁ ওখানের ভাষা তো আবার অন্যরকম তা যে guide পেয়েছিলে সে কি বাংলা বলে না হিন্দি বলে সে সব ভাষাই জানে সত্যি কথা বলতে ওখানকার guide হতে হলে তাকে সমস্ত ভাষা জানতে হবে হিন্দি ইংরাজি বাংলা কেননা অনেকে তোমার বিদেশ থেকেও আসে তো ওদের সাথে ইংরাজিতে বলতেই হয় অনেকে তোমার বাইরে থেকে অনেক সময় হিন্দি তে বলতে হয় এইভাবেই চলে

তোমাকে আগের দিন মনে হচ্ছে last বলেছিলাম ডলফিন না? তো ওখান থেকে তোমার অনেকটা দূরে গিয়েছিলাম ভাবলাম যে এত সামনে সামনে ঘুরবনা তাহলে একটু দূরে যাওয়া যাক কেননা মাঝে খিদেও পেয়েছিল তো খাবার জন্যও আর ওখানে আর আহ কোনো দোকানে গিয়ে আর সময় নষ্ট করছিনা তো ইচ্ছে হল যে চলো গাড়ির মধ্যে খেয়ে নেওয়া যাবে একটু দূরে কথাও চলো তাহলে আমার খাওয়ার সময়টাও চলে মানে হয়ে যাবে ঘুরাও হয়ে যাবে তো ওখান থেকে তোমার হচ্ছে Katiki Waterfalls ওখানে গিয়েছিলাম তুমি হয়ত শুনে থাকবে কেননা এগুলো হচ্ছে সত্যি বলতে Facebook এ youtube এ খুব viral হয় এত সুন্দর সুন্দর জিনিস তো খুবই দেখা যায় তো ওখানে water falls এ গিয়েছিলাম water falls এ যেমন কি হয় একদম ওপর থেকে নিচে ঝর্নার মত পড়ে তো এই water falls টা একটু অন্যরকম একদম ঢাল বেয়ে পুরো নদীর মত যেমন ঢাল আছে অনেক সময় ঢাল হয় সেরকম ঢাল বেয়ে পরছে খুব সুন্দর লাগছিল এত সুন্দর যে সত্যি ভাবা যায়না হ্যাঁ এই waterfall এর কথা শুনেছি ওখানে যেহেতু সেরকম waterfall নেই চতুর্দিকে সমুদ্রই সমুদ্র পাহাড় রয়েছে ঠিকই কিন্তু সেরকম ঝর্না নেই কিন্তু এই ঝর্নাটা সম্পর্কে শুনলাম যে ঝর্নাটা অনেকটা দুরেই রয়েছে শহর থেকে আর খুব সুন্দর চতুর্দিকে পাহাড় রয়েছে আর পাহাড়ের গা বেয়ে বেয়ে জল পড়ছে আর তার মাঝখানে নাকি ছোটো ছোটো পাহাড় রয়েছে ঝর্নার

আর শুনেছি নাকি ঝর্না অনেকটা উঁচু থেকে জল আসলে সোজাসুজি আসলে অনেকটা অসুবিধা হয় সেখানে চান করা যায়না এইটা যেহেতু আস্তে আস্তে জল আসছে তো এইখানে চান করা যাবে আর ঝর্নার জল যেহেতু পরিস্কার হবে একটু নিয়েই আসব ভাবছি ওই জল নিয়ে তুমি কি করবে? বাড়িতে রেখে দেবো আর যদি পরিস্কার একদম পরিস্কার থাকে তাহলে সেটা বাড়িতে এনে খাওয়াও যাবে তাতে কোনো অসুবিধা হবেনা মনে হয় বাহ তুমি ওখানে ঘুরতেও যাবে বাড়িতেও জল নিয়ে আসবে খারাপ নয় খুব ভালোই হবে তাইনা হ্যাঁ ঘোরাও হল কিছু নিয়েও আসা হল আর ঝর্নার জল তো

ও তারপরে ওখানে আরেকটা ভালো জায়গা আছে ঘুরতে পারো সেটা তোমার হচ্ছে মৎস্য দর্শনের aquarium আমরা আজ পর্যন্ত aquarium বাড়িতে দেখেছি কোনো shopping mall এ দেখেছি

এবং সুন্দর সুন্দর মাছ আছে এবং এদের নোনা জল খুব সুন্দর এত সুন্দর aquarium হয়ত কোনোদিন চোখে দেখনি হ্যাঁ এই জায়গাটার নাম সম্পর্কে শুনেছি মৎস্য দর্শনী aquarium আহ video তে দেখছিলাম যে এইটার structure টা এমন ভাবে তৈরি করেছে যে হাঙরের মুখ রয়েছে হাঙরের মুখের ভেতর দিয়ে যেতে হচ্ছে আর ভেতরটা এমনভাবে তৈরি করেছে মনে হচ্ছে যেন একদম সমুদ্রের ভেতরে গিয়ে aquarium টা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ রয়েছে সামুদ্রিক মাছ হলুদ মাছ রয়েছে আবার অনেক ধরনের বড় বড় মাছ রয়েছে ভালোই লাগলো জায়গাটা দেখে আর ভেতরে lighting গুলো এমন সুন্দর করে করেছে মনে হচ্ছে যেন একদম সমুদ্রেই ঢুকে আছি হ্যাঁ একদম খুব সুন্দর সুন্দর জায়গা এখানকার জায়গা গুলো খুব ভালো লাগে আর এখানকার মত ওই যেমন মাছ আছে তেমন পশুপাখিও আছে যেমন তোমার হচ্ছে ইন্দিরা গান্ধী zoological park যেখানে তোমার park টা মোটামুটি খারাপ নয় অনেক বড় এবং শুনেছি যে এই park টা খুব পুরনো এতই পুরনো যে আমার জন্মের আগে থেকে এই park টা আছে এবং এত সুন্দর সুন্দর তোমার পশুপাখি রেখেছে এবং শুনেছি যে তোমার প্রায় আশি রকমের এখানে প্রজাতির প্রানী রয়েছে পাখি থেকে শুরু করে গণ্ডার হাতি সমস্ত কিছু আমরা তোমার যেগুলো বই এ পড়েছি বা যেরকম হচ্ছে পশুপাখি বললে যে নামগুলো আসে সমস্ত রকম এখানে রয়েছে খুব ভালো জায়গা এটা এখানেও ঘুরে আস্তে পারবে হ্যাঁ এই park টাও অনেকটা বড় টা এইটা তুমি যেহেতু বললে যে অনেক পুরনো হ্যাঁ শুনেছি এইটা নাকি উনিশশো সাতাত্তর সালে তৈরি করেছে আহ এই park এর মধ্যেও নাকি অনেক ধরনের পশুপাখি রয়েছে যেমন সাদা বাঘ রয়েছে শুনেছি আবার crocodile রয়েছে তারপরে হচ্ছে গিয়ে museum টা মানে zoo টা এমন ভাবে সুন্দর ভাবে সাজিয়েছে পাহাড়ের মাঝখানে এমন ভাবে তৈরি করেছে যেন পুরো জায়গাটাও ঘোড়া যায় আর তার মধ্যে ঘোরার জন্যে এমন ভাবে ব্যবস্থাটি করেছে যে সবগুলো প্রাণী যেন সুন্দর ভাবে দেখা যায় ওইখানে হরিণও দেখা যায় আবার জলহস্তিও রয়েছে খুব সুন্দর ওখানে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে পশুপাখিকে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে হরিণ কেও খাওয়ানোর ব্যবস্থা রয়েছে আর জলহস্তি যেহেতু রয়েছে জলহস্তি তো মিষ্টি কুমড়ো পছন্দ করে তো দেখলাম যে মিষ্টি কুমড়ো নিয়ে হাতে দাঁড়িয়ে থাকলে জলহস্তি সামনেই আসছে কাছাকাছি দাঁড়িয়ে আছে মুখ বড় করে দাঁড়িয়ে আছে তো ওইটা মুখের মধ্যে দিয়ে দিলে ও খেয়েই নিচ্ছে ও বন্ধুর মত আচরন করছে হ্যাঁ ওখানকার যারা এদের maintain করে ওরাও তো এদের ভালো চেনে এই যে বাঘ গুলো বাঘগুলো আমরা ভাবি যে খুব হিংস্র কিন্তু যারা ওদের সাথে থাকে যারা ওদের খাবার দেয় তাদের সাথে ওরা ভালো করে মেশে তারা শুধু তোমার সময় সময় আসে খাবার দিয়ে যায় কোনো সমস্যা হলে ওরা রক্ষনাবেক্ষন করে খুব সুন্দর সুন্দর সুন্দর বাঘ আছে বাঘগুলো খুব দেখতেও ভালো লাগে বেশ মনে হচ্ছে যেন হচ্ছে বরফের দেশে চলে এসেছি সাদা সাদা বাঘ হ্যাঁ এমনিও তো বাঘ সাদা বাঘ দেখা যায়না

crocodile ও সেরকম দেখা হয়না আমাদের এখানে zoo রয়েছে কিন্তু এত ভির ছোটো জায়গার মধ্যে এত কিছু কিন্তু ওখানে যেহেতু জায়গাটা অনেকটা বড় খুব সুন্দর ভাবেই দেখা যাবে অত ভির থাকবেনা সবাই দেখতে পারবো ভালো করে হম সেটাই এখানে অনেক কিছু আছে এখানে শুধু আমরা শুরু করেছিলাম মাছ দিয়ে তারপরে পশুপাখি এখন তুমি দেখতে পেলে তোমার যে park আছে যেখানে তুমি ঘুরতে পারবে আর চারদিকটা তোমার ওই যেমন টব টবের ওপরে বিভিন্ন রকম যে ছোটো ছোটো ফুলগুলো হয় ওই ফুল আছে ফুলের বাগান আছে তোমার মাঝখানে তোমার হচ্ছে আহ statue মত করা আছে যেখানে তোমার চারদিকে বসার জায়গা আছে ওখানে বসতে পারবে এবং এত সুন্দর সুন্দর জায়গা মানে ভাবা যায়না আর park টা খুব সুন্দর একদম খোলামেলা ফাঁকা মাঠের মাঝখানে চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা এবং চারিদিকে তোমার রাস্তা করা আছে সে ওখানে তোমার বাচ্চারা খেলছে ওখানে বাচ্চারা তোমার বাড়ি থেকে বল টল তো নিয়ে যায় কোথাও ঘুরতে গেলে ওগুলো নিয়েই খেলছে বাড়ির বাবা মা সবাই ওখানে যে বেদি মতো করা আছে ওখানে গিয়ে বসে বসে আড্ডা করছে খুব সুন্দর জায়গা park টা car park টাও খুব সুন্দর বললেন.

park টাও রয়েছে বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে নিশ্চয়,

এখনকার মানুষ সবাই ফুল ভালবাসে তো এবং বাগানগুলোও ভালবাসে এবং ফুলের কাছে মানুষ যখন থাকে না ফুলের গন্ধটায় মন জুড়িয়ে যায় হ্যাঁ সেগুলো নিশ্চয় নিয়ে আসা যাবে কোনো ব্যবস্থা থাকবে nursery নিশ্চয় থাকবে সেখান থেকে ফুল নিয়ে আসলে বাড়িতেও সেগুলো লাগানো যাবে টবের মধ্যে ভালই হবে, তারপর ওখান থেকে তোমার ওই city থেকে নয় কিলোমিটার দূরে একটা আছে সিমাচলন temple যেমন তোমাকে আমাদের তিরুপতি যেমন temple হয় না সেরকম কিছুটা দেখতে ওদের আদলে তৈরি মতো তোমার ওখানে ওই প্রদীপ দেওয়ার মতো উপরে তোমার চারটে বা পাঁচটে তোমার চাকতি থাকে সন্ধ্যার সময় দেয় দূর থেকে খুব সুন্দর লাগে এবং এতো সুন্দর সুন্দর এখানে জায়গা আছে মানে, বলে বোঝানো যায় না এতো সুন্দর এটা তোমার খুব বড়ো জায়গা চল্লিশ কিলোমিটার নিয়ে তৈরি আছে এটা জায়গাটা আর মন্দির মানে তো বুঝতেই পারছো আমাদের কত ভালো লাগে হম শুনেছি সিমাচলেন temple টা খুব সুন্দর আর এইটা নাকি টোল রয়েছে টোলের সময়েই নাকি গাড়িতেও টাকা দিতে হই আর কজন যাচ্ছে সেই হিসাবেও টাকা দিতে হয়, গাড়ির জন্যে শুনেছি ত্রিশ টাকা দিতে হয় যেহেতু personal গাড়ি করে যেতে হয়. গাড়ি করে গেলে ত্রিশ টাকা করে গাড়ির জন্যে দিতে হয় আর মাথাপিছু একশ টাকা করে দিতে হয়, আর যদি বাসে যাওয়া যায় তাহলে কোনও অসুবিধা হয় না তাহলে বাসের জন্যে তো দিতে হবে না ওখানে সরকারি বাস সরকারি বাসের সেরকম ব্যবস্থা থাকবে আর ভেতরে তাকে গিয়েও টিকিট করা যায় একশো টাকা করে per head টিকিট, করতে হয় তারপরে লাইন দিয়ে দিয়ে যেতে হয় আর পাহাড়ের পাশে যেহেতু মন্দির টা অনেকটা দূরে রয়েছে gate থেকে একটু দূরে রয়েছে অনেককিছু দেখার ও রয়েছে ওই মন্দিরের মধ্যে, হ্যাঁ চারিদিকে তোমার হচ্ছে আমগাছ খুব ভালো ভালো আম গাছ এখানে আছে এতো সুন্দর সুন্দর চারিদিকে গাছপালা ভর্তি এবং কতরকম ফলের গাছ আছে normal কোনো গাছ তেমন দেখতে পেলাম না, পুরো একদম বাগান মতো করা আছে যেন পুরো ফলের বাগান মাঝখানে তোমার মন্দির খুব সুন্দর লাগছিল বেশ মন্দিরটা হ্যাঁ ওখানে তো মানে অনেক বড়ো বড়ো আমের, গাছ পাওয়া যায় আবার ওখানে যে ফলগুলো আম ফল গুলো সেইগুলো খুব বড়ো বড়ো যাইহোক যদি ওইখানের ফলগাছ যদি আমদের এইখানে হয় তাহলে নিয়ে আসব. আর মন্দিরটা তো খুব সুন্দর ভেতরটাও অনেকটা সুন্দর শুনেছি সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হয় মন্দিরটা একটু উপরেই রয়েছে সিঁড়ি বেয়ে বেয়ে লাইন দিয়ে দিয়ে দেতে হয় আরকি যাই হোক, দেখা যাক যদি মন্দির টা যাওয়া যায় আহ তারপর ওখানে তোমার যেখানে তোমার বলে যে অন্ধ্রপ্রদেশের কাশ্মীর,

খুব ভালো ভালো জায়গা আছে এইখানে এইখানে তোমার চুপ একটা গ্রাম আছে গ্রামটাও তোমার হচ্ছে ওই south এর দিকে আছে এটা, গ্রামটাও সুন্দর এবং তুমি যেখানে যেটা বললাম যে পুরো বন এবং পুরো বন টা এমন মানে শুধু গাছে ভরা চারিদিকে আর কুয়াশার সময় খুব দেখতে ভালোলাগে পুরো চারদিকে, ও আসলে তুমি মাঝ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ বাহ হ্যাঁ হ্যাঁ বলতে পারো ওটাতো ওভাবেই মনে হচ্ছে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এবং সমস্ত গাছগুলো কিন্তু line দিয়ে রাখা মানে line দিয়েই গাছ গুলোকে লাগানো হয়েছে যাতে মানুষ যাতে মাঝখান দিয়ে হাঁটতে

এটা শুনেছি নাকি সমুদ্র থেকে হাজার পঁচিশ মিটার উপরে হ্যাঁ নিশ্চয় এতো উপরে যখন রয়েছে আর শীতের যদি হালকা একটু শীত পড়ে তাহলে পুরো দিক টা একদম পুরো কুয়াশায় ঢাকা থাকে. আর তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া দৃশ্যটা একদম খুব সুন্দর দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হবে, যদিও ওই নাম টা এই মুহূর্তে মনে নেই, মনে হচ্ছে যে ফিমেলি বা কোনও একটা নাম হইত beach থাকবে beach টাও ভালো তোমার beach এর side এ তোমার ওইখানে bench করা আছে সিমেন্টের bench, ওখানে তোমার নটেগাছ তো লাগানো আছেই যার ছায়াতে তুমি বসে বসে ওখানে সমুদ্রের মজা নেবে তারপরে তোমার যদি মনে হয় ওই beach এ নেমে একটু নৌকায় বা স্টিমারে করে একটু মাঝখানে যাব ঘুরতে যাব. সেখানেও যেতে পারবে ওখানে তোমার মতো করা আছে, তারপরে পাশেই একটা বড়ো হোটেলের মত করা আছে হোটেলে গিয়ে থাকলে বা দুপুরে খাবার খেয়ে নিলে খুব ভালো ভালো জায়গায় এইখানে আছে,

হ্যাঁ যেহেতু বসার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর আর এতগুলো beach রয়েছে সব beach এ তো না নিশ্চয় চান করা যাবে না. তো কোনও beach এ গিয়ে একটু বসা যাবে সেটা ভালোই লাগবে দেখতেও, হালকা বাতাস একদম খুব সুন্দর সুন্দর জায়গা এরই পাশেই তোমার একটা আছে তোমার হচ্ছে war memorial বলে জায়গা আছে যেখানে তোমার india পাকিস্তানের, যে যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে তাকেই তোমার হচ্ছে dedicated করে ওই statue টা বানানো হয়েছে একদম ভাইজ্যাকের একদম left side দিয়ে একটা থাক আছে এবং এখানে তোমার সামরিন, musium যেটা বলেছিলে সেটাও এখানে আছে সুন্দর সুন্দর তোমার জায়গা আছে এটা তুমি দেখতে পাবে plan misaile কিছু bomb এবং tanker যেগুলো হয় সেগুলো দেখতে পাবে মোটামুটি, একদম তোমার army দের যে শ্রদ্ধা জানানো হয় সেইভাবে তৈরি করেছে এটা হম শ্রদ্ধা শ্রদ্ধা জানানোর জন্যই একটা সুন্দর ব্যবস্থা করেছে আর যেহেতু যুদ্ধের সময় statue তৈরি করে রেখেছে সেইখান টাই শুনলাম,

আর জলগুলোও খুব সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন জল আর ঢেউ ও অত একটা বেশি না একদম পুরো জলের মধ্যে আস্তে আস্তে পায়ে হেঁটে অনেকটা দূর যাওয়া যায় এই beach এ,